যেমনটা আমরা দেখতে পাওয়া যাচ্ছে। সময় টা এখন সকালবেলা । এখানে অনেক ছেলেমেয়ে যোগা করছেন দেখতে পাওয়া যা-আ-চ্ছে।

বসে আছে দেখতে পাওয়া যাচ্ছে। বসেই যোগা করছে। কিছু জানলা খোলা আছে এবং জানলা দিয়ে কিছুটা রোদ ঢুকছে দে--

এইখানে একটি পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে যেখানে ইন্ডিয়ান অয়েল ব্যাঙ্কিং সার্ভিস সার্ভে দেখতে পাওয়া যাচ্ছে কিছু লরি বাইক দেখতে পাওয়া যাচ্ছে।

এবং আকাশে কিছু সাদা সাদা মেঘ ও দেখতে পাওয়া যাচ্ছে ।

যেমনটা এইখানে দেখতে পাওয়া যাচ্ছে সময় টা এখন সকালবেলা। এইখানে একটি বড় বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে মেদিনীপুর পৌরসভা এবং নিচে আই.সি.আই. ব্যাঙ্ক দেখতে পাওয়া যাচ্ছে।

এবং বাইক দুটির সামনে একটু ডোবা দেখতে পাওয়া যাচ্ছে। যেখানে কিছুটা জল রয়েছে আশেপাশে অনেক গাছপালা দেখতে পাওয়া যাচ্ছে।

এবং কিছু মানুষ চারিদিকে ঘুরছেন এবং কিছু মানুষ বসে আছেন কিছু মানুষ দাঁড়িয়ে আছেন দেখতে পাওয়া যাচ্ছে।

উ যেমনটা এইখানে দেখতে পাওয়া যাচ্ছে সময়টা এখন সকালবেলা এইখানে একটি কালীপুজোর পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে এবং কিছু পোস্টার রয়েছে এবং কিছু ঝান্ডা দেখতে পাওয়া যাচ্ছে।

একটি ছোট দোকানের ওপর জলের ট্যাঙ্ক দেখতে পাওয়া যাচ্ছে । কিছু মানুষ সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন দেখতে পাওয়া যাচ্ছে । একজন মানুষ ফল বিক্রি করছেন দেখতে পাওয়া যা--

মনে হচ্ছে টেবিল এ কিছু বোতল দেখতে পাওয়া যাচ্ছে কিছু খাতা দেখতে পাওয়া যাচ্ছে এবং জিম সেন্টারে অনেক ধরণের মেশিন দেখতে পাওয়া যাচ্ছে ।

যেমন টা এখানে দেখতে পাওয়া যাচ্ছে সময়টা এখন সকালবেলা অনেক গুলি বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে এখানে এবং অনেক বড় বড় বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে বিল্ডিং দেখতে পাওয়া যা --

কিছুটা সূর্যে-র আলো দেখতে পাওয়া যাচ্ছে দূরে একটি টাওয়ার দেখতে পাওয়া যাচ--

যেমনটা এইখানে দেখতে পাওয়া যাচ্ছে সময়টা এখন সকালবেলা। একটি রাস্তা দেখতে পাচ্ছে লাল মরমের এবং আশেপাশে অনেক গাছ দেখতে পাওয়া যাচ্ছে-এ।

তার পেছনে কিছু পোস্টার দেখতে পাওয়া যাচ্ছে এবং এক দুই তিন চার পাঁচ জন ডাক্তার এইখানে বসে রয়েছেন দেখতে পাওয়া যাচ চ্ছে।

যে অনেক বড় একটা গাছ দেখতে পাওয়া যাচ্ছে। সাইন বোর্ড -এর সামনে।

যেমনটা এইখানে দেখতে পাওয়া যাচ্ছে সময়টা এখন সকালবেলা একটি বড় বিল্ডিং দেখতে পাওয়া যাচ্ছে এবং নিচে কিছু ফুলের টব দেখতে পাওয়া--